ব্রিজ -এর রেলিং -ও দেখতে পাচ্ছি ।

এবং অনেক গাছে ফুল ও ধরে রয়েছে ।

এবং আশেপাশে এক কাউকেই আমরা দেখতে পাচ্ছি না।

এবং তার পেছনে একটা আয়না রয়েছে।

অনেক লো লোক রয়েছে এবং তারা সেখানে দাঁড়িয়ে সেই পুজোটা দেখছে।

বিল্ডিং -টির ঠিক বাইরে অনেকগুলো গাছ লাগানো রয়েছে। বিল্ডিং -টির ঠিক সাইড -এ আরো একটা বড় বিল্ডিং রয়েছে।

এবং সেখানে আমরা দুটো গরুও দেখতে পার--

এ.টি.এম. এর বাইরে সা দুটো বাইক এবং একটা সাইকেল রাখা রয়েছে।

পোস্ট মহিপাল থানা কুশমন্ডি জেলা দক্ষিন দিনাজপুর।

এবং আমরা এখানে একটা ওভার ব্রিজ -ও দেখতে পাচ্ছি। তার পাশে রেল লাইন রয়েছে।